হ্যাঁ আমাদের ছোটবেলাতেও আমরা যে, weather দেখেছি এখন কিন্তু তা একেবারে আমূল পরিবর্তন হয়েছে। weather একদমই আর একরকম নেই। খুব খারাপ মানে weather খুব unpredictable হয়ে গেছে। মানে হয় weather এ Weather এর ফলে মানুষ খুব অসুস্থ হয়ে পড়ছে। তা না হলে কিছু কিছু মানুষ তো মানে এমনও হয়েছে বয়স্করা মারাও যাচ্ছে। প্রচন্ড গরমও যেমন সহ্য করতে পারছে না। প্রচন্ড ঠান্ডাও সহ্য করতে পারছে না। হম এই বছর গরমেই অনেক মানুষের মানে মারা তো গেছেই ধরো। heart attack এর এবারে heart attack এর ভাগটা নাকি খুবই বেশি ছিল।

সব থেকে বড় ব্যাপার আমি বলবো, আমার যেটা মনে হয় weather ঠিক থাকলে মানুষের জীবন যাপন ঠিক হবে সব কিছুই ঠিক থাকবে। আর ঋতু গুলো ঠিক time এ ধরো change হবে। আর এই weather ঠিক করার জন্য আমাদের কাছে একটাই রাস্তা, সেটা হচ্ছে তোমার ভালো মানে গাছ টাছ লাগানো পরিবেশ কে পরিষ্কার রাখা। আমাদের কার্য কলাপ ঠিক ঠাক করতে হবে। হ্যাঁ সত্যি গো বললাম না, মানুষের কার্য কলাপ ঠিক ঠাক করতে হবে। মানুষ যদি সচেতন না হয় পরিবেশ যদি ঠিকঠাক করে সে সচেতন ভাবে পরিবেশটা তার ঘরের মতো। সে যদি নিজের ঘর বাড়ি ঠিক ঠাক ভাবে সচেতনভাবে বাঁচিয়ে রাখতে না পারে, তাহলে সেই ভোগান্তি শেষমেষ তাকেই পেতে হবে। এই ভোগান্তির ভাগ আর কিন্তু আর কেও নেবে না।

কেউ নেবে না মানে সত্যি কেউ নেবে না। আচ্ছা সবথেকে বড় ব্যাপার আমি বলবো, ঠান্ডাটা খুব ভালো ভাবে তুমি এখন উপভোগ করো। সেটা উপভোগ করবে পরে।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

অনেক দিন পরে তোমার সাথে কথা হলো খুব ভালো লাগলো মাঝে মাঝে ফোন করো। হ্যাঁ নিশ্চই নিশ্চই তুমিও ফোন করবে কারণ ধরো আমার কখনো করা হয়ে উঠতো না। অনেকটা ভালো লাগে ধরো বেশ অনেক দিন পর পর কথা হয় তো? আর যেভাবে মানে এখন season change হচ্ছে ধারণার বাইরে। ঠিক আছে গো আচ্ছা okay okay. ঠিকআছে ঠিকআছে bye.

আলেকুমঅসাল্লাম কেমন আছেন ভাইয়া আলহামদুল্লিলা আপু আপনি কেমন আছেন এই তো আলহামদুল্লিলা ভালো আপনি কি দেখছেন কয়েক দিন ধরে আবার শীতটা কম পড়তেছে Bangladeshe জি জি দু এক দিন ধরে এক সপ্তাহ ধরে কম পড়তেছে শীত মানে আরেকটু বেশি পড়তেছিল এখন কম পড়তেছে

জি সব কিছুই মানে একেবারে উল্টো পাল্টা হচ্ছে আরকি শীতের সময় শীত পড়তেছে না তার পরে গরম কালে গ্রাম পড়তেছে না কি মানে এই শীত কালের জন্য যেসমস্ত ফসল ফলে ওগুলার জন্য oyedar করেন অনেক সময় সমস্য হচ্ছে আরকি হ্যাঁ আসলেই আর তার মধ্যে হচ্ছে শীতের দিনেও বৃষ্টি পড়তেছে গরমের দিনও ঠিক মতো আমরা বৃষ্টি পাচ্ছি না কি একটা সমস্যা জি এটার কারণ কি হতে পারে মানে জল বায়ু মানে oyedar যে শীতের সময় সিঁথি পড়তেছে না বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না তার পর গরমের মধ্যে ভালো করে গরম হচ্ছে না যার কারণে ফসল নোট হয়ে যাচ্ছে এর কারণ কি হতে পারে হ্যাঁ ভাইয়া তার মধ্যে তো আবার এই যে রং পুর বা বগুড়া এই সমস্ত এলাকাতে শীত আছে কিন্তু আহ আগের মতো নাই আর ঢাকাতে তো খুবই কম শীত জি আর ঢাকার মধ্যে অনেক কম পড়তেছে এখানে তো চিয়ার মতো কমে আসছে মাঝে মধ্যে আবার হঠাৎ করে আবার একদিন বেশি পরে হম হম সেটাই আজকেও তো এই যে সকাল থেকা অনেক গরম ছিল রোদও ছিল এখন একটু শীত পড়তেছে ঠান্ডা হালকা হালকা জি আমাদের তো Tram এখন একটু একটু কুয়াশা মানে এরকম হচ্ছে কিন্তু সকালে দুপুরের দিকে অনেক বেশি গরম পড়ছিলো হম দুপুর বেলা প্রচুর গরম পড়ছে আমরা তো Fan ছেড়ে তারপরে পড়তেছিলাম এত পরিমান গরম ছিল জি আমরা হচ্ছে এরকম মানে একসাথে এই সবাই মানে এরকম বাইরে বসতে পারছিলাম না তারপরে ঘরের মধ্যে বসে তারপরে মানে ঠান্ডা কিছু খাচ্ছিলাম মানে শরবত খাচ্ছিলাম এরকম আরকি হম কালকে ভালোই পরিমান আরকি থাকবে মনে হচ্ছে কারণ কালকের তাপমাত্রা আরকি দেখলাম সতেরো দশমিক পাঁচ digri হওয়ার সম্ভাবনা আছে মানে অভয়া বিদরা এটা বলতেছে আচ্ছা তার মানে দিন দিন আরো সামনে বাড়বে মনে হয় গরম নাকি শীত আর পর্বে না শীত পড়তেও পারে আসলে আরকি এটা আরকি মানে পরিবেশের উপর নির্ভর করে কারণ আমাদের বঙ্গোপসাগরের যে মানে একটা বাতাস সেটা তো প্রত্যেকটা সময়ই এমন থাকে যে গার্নি ঝড় যে কোনো সময় হইতে পারে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 আচ্ছা মানে চারি দিকে দূষণের ফলে মানে বাইরে সবকিছু Change হয়ে যাচ্ছে আরকি হ্যাঁ হ্যাঁ সেটাই আবার এই যে বঙ্গোপসাগরতে সব সময় লঘু চেইপ সম্ভাবনা থাকে এই লঘু চাপের কারণে হচ্ছে অনেক সময় মানে ঘূর্ণি ঝড় হওয়ার সম্ভাবনা থাকে বা ওই খানে ঘূর্ণি ঝড় হইলে Bangladeshe অনন্য জাগায় বৃষ্টি পরে এরকম আরকি সেটা শুধু মানে মনে যেটা oyedar সব কিছু সেটা Bnagladesh এ Change হয় নাকি প্রতিটা দেশে মানে এরকম বর্তমানে Change হচ্ছে

বেশির ভাগ জায়গাতে এরকম ধরেন UIA এরকম বিভিন্ন দেশের মধ্যে এখন মানে জল পড়তেছে অসময়ে জল পড়তেছে তারপরে শীত শীত কালে শীত পড়তেছে না

আসলে আমাদের উচিত কি মানে ঠিক মতো গাছ লাগনো এবং গাছগুলোর পরিচর্যা করা যাতে আমাদের পরিবেশটা আগে থেকে অনেকটা ভালো হয় আমরা আসলে যে কি করতেছি নিজেরাই নিজেদের পরিবেশটা নষ্ট করতেছি জি এরকম মানে চারিদিকে মানে উন্নত করতে যে মানে যেটা আমাদেরকে সাহায্য করে ওটা আমরা নষ্ট করতেছি যেমন ধরেন গাছ পালা আছে তার পরে মানে যে গুলো মানে আমাদের খুব প্রয়োজন সেগুলোকে আমরা নিজেদের সাস্থের জন্য মানে সবকিছু বিলীন করে দিচ্ছি হ্যাঁ আর আমার কথা হচ্ছে একটা গাছ যদি কাটা হয় তাহলে ক্ষেত্র যদি দশটা বা পনেরোটা গাছ লাগানো হয় আপনার পাঁচটা গাছ মারা গেলো কিন্তু দোষটা গাছ তো at least বাঁচবে তো সেই অনুযায়ী আমরা যদি একটু পরিচর্যা করি আমরা আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতে পারবো জি সবাইকে চেষ্টা করতে হবে মানে যাতে আমরা আমাদের কোনো বিপর্যয় না আসে মানে যাতে আমরা সবাই মানে যে সময় যেটা দরকার যেমন ধরেন বর্ষার সময় বৃষ্টি দরকার জলের কৃষিকাজের জন্য তারপর শীতের সময় শীতে যেগুলি ফসল আসে সেগুলির জন্য শীতের সময় মোটামুটি মানে শীত দরকার মানে যে সময় যে গুলো দরকার সেগুলি আমাদের জন্য অনুচিত তার জন্য কাজ করতে হবে গাছ লাগাতে হবে আরো যে যেগুলি কাজ করার জন্য দরকার ও গুলো করতে হবে হ্যাঁ হ্যাঁ সেটাই তাহলেই হচ্ছে আমরা অনেকটা ভালো থাকতে পারবো কারণ এই যে আমরা AC ব্যবহার করতেছি গরমকাল আসলে যে কি পরিমানে AC বিক্রি হয় আবার AC কারণে অনেক পরিমান দূষণ হয় আমরা fan চালায় Frij Tick আমাদের মানে একটা বায়ু আসে আসে তো আমাদের পুরা environment তারই নষ্ট করে ফেলতেছে আমরা নিজেরা জি বর্তমানে এখন আরো বিভিন্ন কারখানা তৌরি করতেছে বরো বরোমানে এই জঙ্গল কেটে তারপরে ওদের মধ্যে মানে আশেপাশে প্রচুর আবর্জনা ফেলতেছে যার কারণে অনেক মানে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 হ্যাঁ সেটাই খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আমরা আছি হয়তো বা আরো বেশি খারাপ এর দিকে আস্তে আস্তে যাইতেছি নিজেরাই নিজের ক্ষতি করতেছি তাও বুজতেছিনা জি সেটার জন্য জি সেটার আমাদের উদ্যোগ সেটা আমাদেরকে উদ্যোগ নিতে হবে আর কি তারপরে আমরা যে aerosol বাবহার করতেছি এই aerosol থেকে হচ্ছে আমাদের ইয়ে আসে মানে ক্ষতিকর যে Said টা ঐটা আসে যেটা আমাদের জন্য ক্ষতি পরিবেশের জন্যও ক্ষতি জি বিশেষ করে যে জ্বালানি প্রয়ো জনের জন্য আমরা যে কৃষি কাজ মানে কৃষি কাজের যে গাছ গুলো আছে মানে গাছ বিক্রি করে ওই সব গুলো যেন গাছ কেটে ফেলে যার করণে এক্কেক সময় এক্কেক রকম মানে প্রভাব পেলে ঐটার হ্যাঁ আজকে রাত্রের oyedar দেখাচ্ছে যে উন ইয়া মানে সর্বো নিম্ন যেটা পনেরো Digri হওয়ার সম্ভবনা আছে মানে আজকে মনে হয় ভালো পরিমান শীত পড়ার পড়বে মনে হচ্ছে জি যে ধরেন দিনে গরম রাতে আবার শীত এ যেন অনেক মানে সমস্যা হয় মানুষের মধ্যে সমস্যা হয় সবকিছু অনেকের যেমন ঠান্ডা লেগে যাই মানে বার বার oyedar Change হওয়ার কারণে অনেকে অনেক ধরণের অসুখ সমস্যা হয়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 জি মানে বার বার পরিবর্তনের হওয়ার কারণে অনেকে বিভিন্ন ধরণের রুগী আছে ওদেরকে সমস্যা হয় আরকি আবার এই যে News এ দেখলাম আবহার পূর্বাভাস হাফিজুর রহমান বলছিলো যে আগামী চব্বিশ ঘন্টায় আহবার পূর্বাভাসএ তাপমাত্রা সামান্য আরকি বাড়তে পারে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 জি মানে এখন বর্তমানে যে oyedar মানে বার বার Change হচ্ছে সেই জন্য আমাদের কি কি করা উচিত মানে এইরকম আপনার কি মনে হয় আমার মনে হয় যে সর্ব প্রথম যেটা আমি ভাবি আমাদেরকে পর্যাপাতো পরিমানে গাছ লাগাইতে হবে গাছের পরিচর্যা করতে হবে আর তার মধ্যে আমরা যে AC ব্যবহার করি হ্যাঁ আমরা যদি প্রচুর পরিমানে গাছ লাগাই দেখা যাবে কি আমাদের গাছ যখন হবে তখন হচ্ছে পরিবেশটা আস্তে আস্তে Change হবে বৃষ্টি পড়বে আর বৃষ্টি যদি ঠিক মতো পরে আমাদের ফসল ফলবে আমাদের এ ক্ষেতের গরমটা আস্তে আস্তে তাপমাত্রা আরকি কমবে তো তাপমাত্রা যদি কমে তাহলে আপনি অবশই AC ব্যবহার টাও কমিয়ে দেবেন তখন দেখা যাবে যে দিনেরবেলা Fan লাগলেও অনেক সময় দেখা যাই রাত্রে বাতাস আসে

তাইলে আমাদের পরিবেশটা অনেক অনেক পরিমান মানে উন্নতির দিকে যাবে যেটা আগে ছিল এখন আস্তে আস্তে নষ্ট হচ্ছে হম বর্তমানে যেমন ধরেন বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে যুদ্ধর মধ্যে বিভিন্ন ধরণের বোমা তাপরে Paromanobik বোমা মানে এরকম এই ধরণের এই ধরণের বোমা ফেলার কারণের অনেক ক্ষতি হচ্ছে এই বোমার জন্য তো আরো মানে আমাদের বিশ্ব আরো ধ্বংস হচ্ছে কারণ এই যে newkiliyar বোমা গুলা যেওরা ফেলতেছে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

জি যেমন ধরেন এখানে Leban lebanar মধ্যে তার পরে চা বানানার মধ্যে হিরোশিমার মধ্যে যেটা ফেলছিলো এখন ঐটা ফেলা আছে না হ্যাঁ আমি তো এমন শুনলাম যে Japan এর ওই জায়গা টা যদি এখনো মানে বাছা কাছ জন্ম গ্রহণ করে তারা হচ্ছে বিকলাঙ্গ হয় তাদের হাত থাকে না বা পা প্রতিদ্বন্দ্বী Tiep এর হয় মানে ওই তার প্রভাব এখনো এত পরিমান আছে জি আমার একটা আমি সিজিনটা করে দেখলাম বর্তমানে মানুষে একটু বিলাস বহন মানে যাপন করার জন্য বিভিন্ন জ্বালানি তৌরি করে বিভিন্ন কাননে Gas ব্যবহার করে ঐটার জন্য মানে

হ্যাঁ এই যে যেমন কালকেই আমি একটা News দেখলাম আপনার হচ্ছে সময় TV তে দেখালো News তা এমন ছিল যে আমরা যে গুড় কিনে খাই খেজুরের গুড় যেমন আমরা কিনে খাই এই খেজুরের গুরটা হচ্ছে রাসাহিতির আপনার মানে বানিয়ে নিয়ে আসা হয় খেজুরের রস দিয়া তো খেজুরের রসটা যখন জাল দেয় তখন ওরা জ্বালানি ব্যবহার না করে Plastic এর যে কাগজ আছে হ্যাঁ বা আমরা Chifs খাই এই সমস্ত জিনিস দিয়া মানে ওরা হচ্ছে ঐটা পুড়ায়া পাড়ুয়া ট্যুরে করে আট টাকা বা দশ টাকা করে কেজি কিনে এতে ওদের লাভ হয় কিন্তু আমরা ওইটা খাইলে আমাদের canshare হওয়ার সম্ভবনা আছে মানে আমরা কি পরিমান মানে কি করতেছি এবং ওই যে Plastic টা পুড়াইতেছে ওই পুড়ানোর মধ্যে কিন্তু একটা কালো ধোয়া এটা কিন্তু আকাশে উড়ে যাইতেছে জি এই রকম আরো অনেক আছে যে আমাদের রায়ানিক সার আছে কিনাশক আছে ওগুলো আমরা ব্যবহার করতেছি যার জন্য আমাদের oyedar যেটা আছে ওটা খারাপ হয়ে যাচ্ছে মানে হ্যাঁ সেটাই আমাদের আসলে মানে গাছ লাগাইতে হবে নিজেদের অনেক বেশি সচেতন হইতে হবে

Out Cantree মানে যেমন ধরেন america তারপরে এইরকম এই russia এইগুলো আমি মনে করি এরা আরো পরিবেশের জন্য ক্ষতির জন্য এরা আরো বেশি দায়ী হ্যাঁ এরাই তো আমাদেরকে উন্নত জিনিস গুলো তৌরি দিচ্ছে এই যে আমরা Phone দিয়া কথা বলতেছি এই Phone টি কত আমাদের রাসায়নিক বিক্রিয়া হয়ে আমাদের মাথার মধ্যে যাই এই যে আপনি দেখবেন অনেক্ষন Laptop অথবা Computer যদি চোখ দিয়ে রাখেন নআপনার মাথা চোখ ব্যাথা করে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

হ্যাঁ আসলে আমরা নিজেরাই নিজেদের মানে উন্নতির করতে গিয়ে যে এমন উন্নতি হয়েছে আমাদের মানে কি বলবো আর আমাদের পুরোপুরি বেশি নষ্ট হইতেছে জি আর প্রতি প্রতি বছর এবং যে যে হরে মানে জমির মধ্যে কীটনাশক প্রয়োগ করতেছে মানে বেশি উৎপাদন হওয়ার জন্য কিন্তু এটা উপকার করতে গিয়ে দেখা যাই আরো ক্ষতি হয়ে যাচ্ছে মাটি নষ্ট হয়ে যাচ্ছে তার সাথে সাথে বায়ু নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পরিবেশের আরো অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে সামান্য লেভার জন্য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 জি তারপর আপনি কি তাদের পরিবেশের মানে উন্নতির জন্য মানে আমরা কি করতে পারি যেমন আমি গাছ বললাম আপনার কাছে এরকম কি মনে হয়

বিভিন্ন পাহাড় পরিষ্কার করতেছে পাহাড়ের গাছ গুলো সব গুলো কেটে ফেলতেছে আমি মনে করি তাদের কে আগে রুখতে হবে কারণ তাদেরকে যদি তাদের কাজগুলো যদি বন্ধ করা না যাই তারা এক সময় সব গুলো জঙ্গল মানে যে গুলো বোন জঙ্গল আছে আমার যে গুলো Help করতেছে যেমন ধরেন বন্দর মধ্যে Aad করতেছে ঘূর্ণি ঝড়ের সময় Help করতেছে এই বিভিন্ন বন জঙ্গলে এগুলো ওগুলো কাটাতে হবে আমাদের কে গিয়া করতে হবে মানে নিষেধ করতে হবে মানে ওদেরকে রুখতে হবে তারপর আর যেগুলো আছে যেমন ধরেন আমরা বিভিন্ন সার ব্যাবহার করতেছি জমির মধ্যে ওগুলা বিকল্প তৌরি করতে হবে যাতে জমির কোনো ক্ষতি না হয় বা এরকম এমন কোনো বিকল্প পদ্ধতি তৌরি করতে হবে মানে আমরা যে গুলো Gas ব্যবহার করি তারপরে আরো রান্নার কাজে ব্যবস্থা বাবহার করি সব গুলো মানে বিভিন্ন Gas হয়ে Plastic যেগুলো মানে পুড়াচ্ছি সব গুলোর কারণে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তো এমন আগে যেমন আগে এরকম Plastic ছিল না যার কারণে ওরা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

এই সাবান টা দেখাযাচ্ছে আমাদের হাতের ক্ষতি করতেছে এই হাতের জন্য আমরা আবার Doctot দেখছি মানে আমরাই আমাদের ক্ষতিটা আস্তে আস্তে ট্যুরে করতেছি আধুনিকতার নাম জি মানে ওরা আমাদেরকে এমন ভাবে আধুনিকতা শেখাচ্ছে যে ওর ক্ষতি করে সব গুলো আধুনিকতাকরতেছি আমরা হ্যাঁ সেটাই এখন আমাদের নিজেদেরই আহ উন্নত করতে নিজেরাই আবার আগের যুগের মতোন কাজ কর্ম করলে আমরা হয়তো বা অনেকটা ভালো হবে জি যে আমাদের মানে দাদা দাদীরা যেগুলো করে আসছে যেমন ধরো ওরা যে ভাবে জীবন যাপন করছে আমরা যে ভাবে জীবন যাপন করি হয়তো আমাদের এই বর্তমান যেগুলিও রূপ তৌরি হচ্ছে Oyedar Change হচ্ছে ওগুলো ওসম্ভবতো আর হবে যদি আমরা সে ভাবে চলি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 বিশেষ করে যারা School collage বাচ্ছারা আসলে আমরা ওদেরকে বুঝাইতে পারি কারণ ওরা তো ছোট ওরা আমাদের কথাটা শুনার চেষ্টা করবে আর বড়ো যারা আছে তারা হচ্ছে অনেক সময় বাস্থ থাকে স্বাভাবিক না যেমন আমিও তো পড়াশোনা করি এরকম তারা হচ্ছে সময় পাইনা তো আমরা বাচ্চাদেরকে যদি বুঝাই বাচ্ছারা কিন্তু গাছ লাগবে

আমার বিদ্যালয় জীবনের গল্প যিনি ফোন করেছেন আমার বিদ্যালয় আমি যেমন ছিলাম যা বা আমরা আমার আমাদের মানে জিজ্ঞেস করত আমার পড়াশোনা কেমন ছিল তখনকার আহ দিনগুলো কেমন ছিলো exception তিনি

সত্যি বলব কোন মানে ঈর্ষা থাকে নি, বা মাথার উপরে কোন একটা headache থাকেনি যে আমাকে এ করতে হবে, সেই করতে হবে এখন যেমন বড় হয়েছি এখন অনেক রকম চিন্তা ভাবনা আছে যে না রোজগার করতে হবে আহ কাজ করতে হবে, আহ অনেক রকম চিন্তা ভাবনা, সারাদিন এই চিন্তা ভাবনা নিয়ে পরে আছি কিন্তু তখন এই যে জীবনটা- আহা কী বলবো এত সুন্দর জীবন মানে বিদ্যালয়ের জীবনের আগে কোন জীবন নেই। তখন school বেশি মানুষ যেত না। তখন আমি অনেক ছোট primary school এ ভর্তি হয়েছিলাম। এতো আমাক school এ অনেক ছোটোয় বান্টি বাবু আমাকে ভর্তি করেছিল তো ভর্তি করার পর যেতাম school এ আহ যেতাম বিদ্যালয়ের master রা পড়াশোনা করতো ঠিক থাক। আহ তো আমরা তখন ভালো আহ পড়াশোনা করতাম না আহ এসব করতাম তো আমাদের master রা খুবই ভাল ছিল বিদ্যালয়ের master রা। তারা আহ খুব ভালো পড়াতো বলে দিত যে এটা এই রকম হবে এটা ওইরকম হবে আমরা সেইভাবেই তো পড়াশোনাটা করতাম। তো তখন একটা খালি কেমন হয়ে যেত, খুব মজা হত, খুব খুশি লাগতো। তখন অনেক বন্ধু-বান্ধবী ছিল

আহ এমন এক একেকটা দিন গেছে যে এক কথায় মানে মজা -ফুরতি সারাদিন ওপর এমন হাত রয়ে গেছে যে কোন চিন্তা ভাবনা কিছুই থাকত না তখন এমনভাবে। আর এখনকার দিন তো মানে কি বলবো মানে খুবই মানে চিন্তা-ভাবনায় পেরিয়ে যায় কিভাবে রোজগার করবো, কিভাবে দুটো পয়সা আসবে, ঠিকআছে তো তখন আস্তে-আস্তে পড়তে পড়তে আহ one থেকে পেয়ে গেলাম, যে প্রথাগুলো থেকে তো এরোমভাবে আস্তে আস্তে সবাইকে চিনতে পারলাম। তারপরে সবাইকার সাথে মজা হতো, গল্প হতো মানে তখন মানে জীবনটা মানে এত সুন্দর না! school এ মানে বিদ্যালয়ের জীবনটা যে এত সুন্দর ছিল মানে বলে বুঝানো যাবে না, এত সুন্দর! আর আহ তখন ওসব বন্ধু বান্ধব দেওয়ার সবাই কাছে মিলে আমরা খেলা করতাম আর কি। তো ছোটা, দৌড়া এদিক-ওদিক, নেওয়া-দেওয়ি আমরা করতাম। তো সবার কাছে আসতে আসতে ছুটি হয়ে যাওয়ার পর মানে একটা খুব ভালো ইয়ে হত আর কি মানে চেনা চেনা হয় আর কি। তো কোন বন্ধু বান্ধবী কোথাও গেলে বলে চ ঘুরে আসি এই যাব সেই যাব, তখন তো ছোট ছিলাম অতো তো অতকিছু জানতাম না। তারপরে যখন আহ primary school এ খুবই মজা হই~ তো বিদ্যালয়ে খুবই মজা হয়েছে। কতটা মজা হয়েছে কি বলবো! তারপরে তো মানে আহ one two three four এর four পরার পরে আহ আমি তো উঠে গেলাম মানে যেটা বড় school বলে। মানে যেটাকে high school বলে। তো মানে five এ চলে গেলাম তো five এ পড়া পার্থক্য আর নতুন আর কি জীবন শুরু। মানে primary থেকে আহ high school যাওয়া অনেকটা নতুন একটা জীবন শুরু হল। তো সেখানেও তো কাউকে জানতাম না, তখন সবাই আলাদা আলাদা হয়ে গেল। তখন connection টা ছিদ্র হয়ে গেছে। অনেকটা পড়া তো তারপরে যখন প্রথমে গেলাম খুব ভয় লাগলো। এভাবে চিনি না জানি না কিভাবে কী পড়াশোনা করবো না করবো! খুবই তখন ভয় লাগছে। তারপরে একদিন নতুন দেখতে একটা অভ্যাস হয়ে গেল। যা নতুন ছেলে মেয়ের সাথে পরিচয় হলো। তখন বই collection এ তাদের সাথেই থাকতাম। আহ মজা করতাম প্রশ্ন হতো। তার বর্ণনায় অনেক কিছু মানে আমাদের গন্ডগোল সাথে ঝামেলা রয়েছে। পূর্ণ বলা হয়েছে। তো প্রথম পড়াশোনাটাও ভালো হতো তখন মানে বিদ্যালয়ের master ভালোভাবে পড়াতো। এখন যেমন যে জিনিসটা হয়, তখন আমাদেরকে কোন জিনিস না বুঝতে পারলে দশবার করে বলে দিত যে এটা এরকম হবে যে এরকম হবে, না বুঝলে আবার বল, আবার revise আবার বলে দিত ভাল করে যে এটা এরকম হবে। তো এরকম হবে আর কি মানে তখন বিদ্যালয়ের জীবনটা খুবই খুব মজা হাতের কাছে জটিল এরকম ভাবে যদি- এখন খুব খারাপ লাগে যে তখন আহ যখন বিদ্যালয়ে পড়তাম তখন বিদ্যালয় যাবনা যাবনা যাবনা করতাম প্রতিটি আহ মানে ইয়ে মানে বানাতাম পায়ে লেগে গেছে এরকম ভাবে। বিদ্যালয়ে যাওয়া আজান দিয়ে করতো আর কি। আর এখন মনে হয় যে নাহ যদি বিদ্যালয়ে থাকতাম যদি পড়তাম বিদ্যালয় তাহলে মানে যেতাম খুব ভালো হতো। সবাই থাকলে গল্প ও মজা হতো পড়তাম পড়তাম, তো সেই জিনিসটা এখন খুব মানে ইয়ে হয় খারাপ লাগে, যে ওই জীবন তা যদি থাকত, তখন কোন চিন্তা ভাবনা কিছু থাকে নি। তখন শুধু মানে আহ পড়াশোনা খেলাধুলা এবং নিজেরা সব তারপর যখন আস্তে আস্তে একটু করে আহ বড় হতে মানে বড় হতে লাগলাম- উল্টা আরো চিন্তাভাবনা শুরু হল। একটা ইয়ে থেকে আরেকটা ইয়েতে যেতাম। মানে আহ five থেকে six এ six থেকে seven এ যখন গেলাম

ভালো তুলতে হবে পরীক্ষাতে। তো তখন আমাদের মনে উম মানে আমাদেরকে বিদ্যালয়ের master রা থাকতো তখন মানে আমাদেরকে জিনিসটা হাত দিয়েও করতো যে যেটা হয়তো আমরা পারব না সেটা ভালো করে বুঝিয়ে দিতো। পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দিতাম, তখন ভালো ভাবে বুঝিয়ে দিত, যে দেখ এইটা এরকম হবে- এরকম হবে বুঝিয়ে দিত। তখন আহ বিদ্যালয়ের master রা খুব ভালো ছিল। এখন সেই জিনিসটা হয়না। আর তখন মানে তো তখনকার জীবন তো মানে এতটাই মানে ভালো ছিল যে, এখন সেটা খুবই খারাপ লাগে। এরে বলি ঐ জীবনটাই সারা জীবন রয়ে যেত, তাহলে খুবই ভালো হতো। এখন আর কি অনেক খারাপ লাগে। তখন কী মনে হতো না? তখন মনে হতো যে না আজকে বিদ্যালয় যাব না কালকে বিদ্যালয় যাব না।

তাহলে আজকে এত চিন্তা ভাবনা কিছু হত না, কিন্তু মানুষের তো একই রকম কাজ থাকে না। আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে থাকে বিদ্যালয় জীবন পেরিয়ে আরও- মানে বিদ্যালয় তখনও মানে বিদ্যার কোন শেষ নাই। যতদূর তুমি বিদ্যা নিতে পারবে ঐ বিদ্যা নিয়ে, তো আমি পড়াশোনায় অতটা ভালো ছিলাম না মানে যতটা আরকি দরকার ততটাই ছিলাম। তো খুবই আরকি মানে খারাপ লাগত যে আমার যারা একসাথেই পড়তো একসাথেই পড়তো এরজন্যেই মানে খারাপ লাগছে যে আহ তারা পড়াশোনা খুব ভালো করতেন। মানে number ভালো পেয়েছেন। আর আমি এই যে দেখতেই পাচ্ছি মানে খুব কম কম number তুলতাম। মানে নিজেরই খারাপ লাগতো যে এত number কম! কেমন পরীক্ষা দিয়েছি! তো খারাপ লাগতো তো দেখতে দেখতে আহ মানে তাই বিদ্যালয়ের জীবনটা ফুরিয়ে গেল। ও আর কি আর করা যাবে এখন তো আহ রচনা নেই, বিদ্যালয় ও নেই, তো সেদিন কাজ-বাজ করতে হবে কাজ করতে হবে সকাল থেকে করতে হবে। আমরা আলোচনা করছি গান্ধীজীর সম্বন্ধে । আঠারোশ উনসত্তর খ্রিস্টাব্দে দো-সরা অক্টোবর শনিবার শ্রীযুক্ত গান্ধী গুজরাটের অন্তর্গত কাথিয়াবার এর মধ্যবর্তী পোরবন্দর শহরে এক, সম্ভ্রান্ত বণিক বংশে জন্মগ্রহণ করেন । পোরবন্দর ভারতে পশ্চিম প্রান্তে বলাকা সাতমাইল দক্ষিণ পূর্বে আরব সাগর তীরে একটি সমৃদ্ধ বন্দর ।

শ্রীযুক্ত গান্ধির পিতা মোহ রানার দেওয়ান ছিলেন । তৎকালে অপ্রাপ্তবয়স্ক রানার পক্ষে তাহার জননী রাজকার্য পরিচালনা করিতেন । একবার রানার জননীর সহিত মনোমালিন্য হওয়ায় শ্রীযুক্ত গান্ধার পিতামহ পোরবন্দর পরিত্যাগ করিয়া, জুনাগড় রাজ্যে নবাব সাহেবের আশ্রয় গ্রহণ করেন । নবাব সাহেব তাহাকে সমাদরে সভায় স্থান দেন । পরিষদ গন আগুন্তক্কে বাম হস্তে অভিবাদন করতে দেখিয়া অসন্তোষ প্রকাশ করিলে তিনি বলেন পোরবন্দরে অনেক দুঃখ পাইয়াছি বটে, কিন্তু এখনো আমার দক্ষিণ হস্ত ওই রাজ্যের জন্য রাখিয়াছি, আশ্রয় প্রার্থীর পক্ষে এই তেজ তেজস্বীতা ও অনন্য সাধারণ স্বদেশপ্রেম নিশ্চয়ই প্রশংসা সহায়ক, শ্রীযুক্ত গান্ধীর পিতা কম তেজস্বী ছিলেন না পিতার মৃত্যুর পর তিনি পোরবন্দরের দেওয়ানী পদে পঁচিশ বছর কাল কাজও করেন, শেষে কিন্তু রানার সহিত তাহার মনে মিল হয় নাই । কাজেই তিনি ওই কার্য ত্যাগ করিয়া অদূরবর্তী রাজকোট রাজ্যে দেওয়ানী গ্রহণ করেন, রাজকোটের ঠাকুর সাহেব তাহার কর্মদক্ষতার চরম পরিত্যুষ্ট হইয়া আপন রাজ্যের মধ্যে এক বিস্তীর্ণ প্রকাণ্ড তাহাকে জায়গীর স্বরূপ প্রদান করিতে ইচ্ছুক হন । শ্রীযুক্ত গান্ধীর পিতা প্রথমে উহা প্রত্যাখ্যান করেন পরে অনেক উপরোধ অনুরোধ করিয়া উহার সামান্য অংশ মাত্র গ্রহণ করেন । গাঢ় একটা ঘটনায় তাহার তেজস্বীতা বেশ পরিস্কৃত হইয়াছিল, একদিন রাজকোটের asistant catheletical agent সাহেবকে ঠাকুর সাহেবের সম্বন্ধে কটুক্তি করিতে শুনিয়া তিনি তাহার প্রতিবাদ করেন । agent সাহেব রসকা সাহিত্য লোচনে বলেন তোমাকে ক্ষমা প্রার্থনা করিতে হইবে, শ্রীযুক্ত গান্ধীর পিতা সে উপাদান গঠিত নহে । তিনি সাহেবের রক্ত আঁখি দেখিয়া

রাখিলেন । ইহাতে শ্রীযুক্ত গান্ধীর পিতা বিচলিত হইলেন না কিন্তু নাগরিকগণ উত্তেজিত হইয়া উঠিলো তখন ব্যাপারটা আর অধিক দূর গড়াইতে দেয়া যুক্তিযুক্ত নহে বুঝিয়া agent সাহেব নিরস্ত হইলেন, ক্ষমা প্রার্থনার আদেশ চাঁপা পড়িল এই ঘটনায় শ্রীযুক্ত গান্ধীর অনুসৃত নিরপরাধ প্রতিরোধ নীতির বীর আমরা তাহার পিতার অন্তরে নিহিত দেখিতে পাই । তাহার পিতা ঈশ্বর বিশ্বাসী নির্ভীক সাহিত্যিক পুরুষ ছিলেন তিনি শ্রীমৎ ভগবত গীতা অনর্গল আবৃতি করিতে পারিতেন। কিরূপে কর্মে পবিত্র হতে হয় তাহা তিনি জানিতেন শ্রীযুক্ত গান্ধীর জননী ও ভাগবত পরায়ণতায় আদর্শ স্থানীয় পূজা গান, অর্চনা ও অতিথি সৎকার তাহার নিত্যকর্ম ছিল। তিনি ধর্মানুষ্ঠানের নিমিত্ত সময় সময় সাত দিন পর্যন্ত অনাহারে কাটাইতেন । যেমন নিয়ম উপবাসে তাহার শরীর